ছবি দেখানো হচ্ছে যেখানে লাল কালার এর কিছু সুটিপা রয়েছে সুন্দরভাবে আলপনা রয়েছে কিছু জন মহিলা দাঁড়িয়ে রয়েছে ।

দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে অনেকগুলি গাছ দেখা যাচ্ছে এটি একটি খেলার ময়দান অনেকগুলি চেয়ার রয়েছে দুপাশে ।

আ এবং পোস্টার -টির নীল কালার ও কিছুটা সবুজ কালার কালার দেওয়া রয়েছে এবং পোস্টার -এর এদিকটাতে বড় বড় অনেক গাছ রয়ে--

এ-এবং হাল্কা মেঘ দেখা যাচ্ছে একটি বাচ্চা নীল কালার -এর ড্রেস পরে আর একটি বাচ্চা লাল কালার -এর ড্রেস --